কারণ ওগুলো তো নষ্ট হবেই তারসঙ্গে ওই যখন গাছগুলো তোমার হবে সেখান থেকে আবার কি ধরণের effect তরি হবে weather এর মধ্যে সেটা বলা মুশকিল হ্যাঁ হ্যাঁ একদমই তাই, কখন কি ঝড় আসছে কখন কি আসছে দেখতেই তো পাচ্ছ,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 না না সে তো বটেই একবার তো দেখেছো যে সুনামি নামের যে কি হলো ভয়ানক হম তারপরে weather change এর ফলে আবারও অনেক কিছুই দিন দিন দেখতে হবে, যেমন আমাদের এই দিকে আগে কখনো ভূমিকম্প দেখতে পেতাম না না একদমই না কতরকম কতবার ভূমিকম্প হচ্ছে দেখো আমরা এখানে কতবার face করেছি? এগুলো তো ভূমিকম্প প্রবন area নই। না এগুলো তো সব effect তৈরি হচ্ছে না হম এগুলো weather change এর জন্যই হচ্ছে এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার জন্যই হচ্ছে সেটাই তো এটা তো শুধু বিজ্ঞানীরা বলে দিলে হবে না সেটা মানুষকে কাজে দেখতে হবে ঠিকঠিক এখন একদমই তাই থেকে হচ্ছে বড়ো সমস্যা মেরু প্রদেশের বরফ গলাটা, ওটা বিশাল বড়ো সমস্যাতে দাঁড়িয়েছে এই মুহূর্তে, হ্যাঁ হ্যাঁ ওর solution কিভাবে করবে এখন কেউ খুঁজে পাচ্ছে না। এই যে হিমবাহ গুলো গলে যাচ্ছে continue হম বলছে গঙ্গাতে আর কিছু দিন পর জল থাকবে না, যেহেতু মেরু প্রদেশের বরফ গলে যাচ্ছে আমাদের হিমালয়ের হিমবাহ গলে যাচ্ছে তো হ্যাঁ হিমাবাহ হিমালয়ের হিমবাহ গুলো গলে যাওয়ার জন্য এবার যদি গঙ্গা নদীতে জল না থাকে গঙ্গার উপর,

একদমই তাই। আর আমাদের এই যে আহ এখন weather টা এতটাই খারাপ হয়েগেছে এতে আমাদের আহ রোগ মানে রোগবালাই গুলো বেড়ে গেছে আগের থেকে অনেক রোগবালাই তো, দেশ বাংলায় একটা জিনিস যেটা ছিল হম বর্তমানে তো সেটা তোমার সে নই না না তাহলে, সেটাই তার সঙ্গে বিভিন্ন রোগ বলাই বাড়ারও কারণ আছে তোমার খাবার সেগুলো এখন ভেজাল হম But weather এর তিনটে জিনিসই main সমস্যা দেখা যাবে এক হচ্ছে oxygen এর ঘাটতি হম এক হচ্ছে তোমার মেরু প্রদেশে বরফ গলে সমুদ্র পৃষ্ঠে জল বেড়ে যাওয়া। এতো পরিমাণ যখন তোমার মিষ্টি জল বরফের জলটা তো মিষ্টি? হ্যাঁ নুন জলের সঙ্গে যখন অতটা পরিমানে জল mixed হবে হম তখন সেটা কিন্তু আর ইয়ে থাকবে না, তখন জলের ভারসাম্যটা নষ্ট হয়েযাবে একদম একদম, খুব চিন্তার বিষয় এই জিনিস। একদম একদম একদম ঠিক বলেছেন এছাড়া আহ এই যে আহ Weather এ এইরকম পরিবর্তন হয়ে যাচ্ছে এতটা weather এর ভারসাম্য নষ্ট হয়ে গেছে যার জন্য চাষ আবাদেও প্রচুর ক্ষতি হচ্ছে ঠিকঠাক আহ season যে সব শাক সবজি গুলো চাষ হতো,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 তার জন্যই তো তার সেই ভাবে তার weather টা হওয়া দরকার না তোমার যে টা শীতকালে যে জিনিসটা হয় সেই জিনিসটা তো আর তোমার গরমকালে হবে না না না একদমই তাই, So সেই জিনিস গুলো নিয়ে এখন ওটা তো মানুষ সচেতন না, কিন্তু weather নিয়ে মানুষকে যথেষ্ট সচেতন হওয়া দরকার কারণ weather যদি ভারসাম্য নিজের হারিয়ে ফেলে তা হলে আমাদের দৈনন্দিন জীবনেও ভারসাম্যও হার ঠিক থাকবে না হারিয়ে যাবে, তোমাকে ছেড়ে কথা বলবে না তুমি যে প্রকৃতির উপর অত্যাচারটা করছো ঠিক আছে? হম সে অত্যাচারটা কিন্তু প্রকৃতি তোমার উপর করবে, সেটা আজ একদমই তাই হলে কাল একদমই তাই।

কিন্তু যেটা return আসবে সেটা খুব মারাত্মক ভাবে return আসবে,

হয় তো মানুষ বিভিন্ন রকম বলে ফেলে ঠিকই আছে কিন্তু মানুষ প্রকৃতির কাছে খুবই নগন্য।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 এবং এগুলো দিনে দিনে বাড়বে বৈ কমবে না যদি আমাদের weather এর ভারসাম্য হারিয়ে ফেলে আমাদের weather এর ভারসাম্য বলছে একটা জিনিস খেয়াল করে দেখো,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

একটা কিছু একটা মনে করো রাস্তা বাড়াবে তার জন্যে কি পরিমাণে গাছ কাটছে, অবশ্যই সে পরিমানে কি গাছ লাগানো হচ্ছে বা যে পরিমানে গাছ, আর এ ছাড়া আহ বাড়িঘর flat বানানোর জন্য তো regular আমরা বিভিন্ন জাইগায় গাছ কাটাটা দেখাতেই পাই ওটা তো common হয়ে গেছে এখন কই এমনটা তো দেখি না যে আগে গাছ লাগানোর পর গাছ কাটা হচ্ছে,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 আমি যদি একটা বড়ো বৃক্ষকে কেটে দিলাম সেইটার বদলে একটা ছোট গাছ লাগালাম সেটা ওই আহ stage এ আসতে তো অনেক সময় লাগবে সেই গাছটার মতো সেই গাছটার জায়গায় আসতে যেটা আমরা কেটে ফেলছি, সেটা তৈরি হতে অনেকটাই time লাগে কিন্তু এই ভাবে তুমি দেখো না এই যে জঙ্গলে আগুন গুলো লাগে দাবানল যেটাকে আমরা বলি হ্যাঁ হ্যাঁ সব সময় কিন্তু জঙ্গলের,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 খবরে শুনেছিলাম ভয়ানক ক্ষতিগ্রস্থ হয়েছিল আমাজানের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ oxygen তো ওখান থেকে পাওয়া যাই একদম একদম কিন্তু সেখানে দিনদিন দিনদিন, মানে তোমার জায়গা তৈরি করা বা বাড়ি করা বিভিন্ন রকম politics এর জন্য ও রকম আগুন লাগিয়ে রেখে দেয় তুমি তো আর গিয়ে দেখছো না যে আগুনটা কে লাগিয়েছে,

তো সেই গুলোতো ঠিক নই না তুমি যখন জঙ্গলে আগুন লাগবে তারও carbon dioxide বাতাসে মিশছে ঠিক ঠিক কলকারখানা প্রচুর রয়েছে হম normally যে ডিজেল বা পেট্রোল চালিত গাড়ি আছে, এই গুলোকে উঠিয়ে দেওয়া দরকার আছে এবং এর জন্য তোমার বিভিন্ন যে electricity এর আলাদা আলাদা যে আহ নিত্যনতুন পদ্ধতি রয়েছে যেগুলো তোমার তাপবিদ্যুৎ বা electric গাড়ি বলে আরকি যেমন আহ solar system বলো বা, আমাদের যে বায়ুকল থেকে বাতাস ধরে যে electricity তৈরি হয় হম সেগুলো বলো সেগুলো দিন দিন বাড়ানো উচিত যাতে electricity ওই ভাবে তৈরি হয় এবং আমাদের যে, তোমার bike এ বলো electric এর যাতে চালাতে পারে এ একটা উপায় তছাড়া তুমি pollution কমাতে পারবে কারণ তুমি যখন solar এর মাধমে electricity তৈরি করবে solar তো হ্যাঁ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

প্রয়োজন আছে তার পুরোপুরি হম current একটা থেকে এলোএদের সেটাই অবশ্য ভারতে এখন দিন দিন এই জিনিসটা বৃদ্ধি পেতে লেগেছে, সে দিনকে কোথায় যেন দেখছিলাম south india sorry আমাদের রাজস্থানের side এ huge পরিমান যে solar system এর invest করছে invest টা আরও বাড়াবে, কিন্তু এটা এখনো ব্যাপক ভাবে পুরো ভারতে মানে ছড়া আহ ছাড়ানোর জন্য এখনো অনেক সময় লাগবে না না company গুলো invest করছে দু একটা company দেখলাম company এর নামটা বললাম না,

এগুলো তোমার একবারে investment না হ্যাঁ সে তো বটেই এইজন্য তো সৌদিআরব ও ভারতের কাছথেকে চাইছে এখন আরও চাইছে ওদের মরুভূমিতে এভাবে solar system আরও এগুলো থেকেই তৈরি করতে হবে না হলে আর দ্বিতীয় বাঁচার কোনো উপায় নেই সেটাই আর দৈনন্দিন জীবনে যে electricity আমাদের হ্যাঁ সেটা দিনে দিনে বাড়ছে সেটা তো কমছে না সেটা তো বাড়বেই। কোনোদিন কমবে না হ্যাঁ তোমার বাড়িতে আগে যে পরিমানে electric gadget ছিল আজকে হম অনেক বেশি gadget আছে একদম একদম অবশ্যই তাই সবটাই হচ্ছে conjugation আছে না, হ্যাঁ সবকিছুই তো electric এ তোমাকে আহ আরও অনেক কিছু করতে হবে কারণ আহ একটা জিনিস দেখো বিভিন্ন গ্রামগঞ্জে যে পরিমান, প্রত্যেকটা গ্রামে হম হম হম ছাড়া তো দিচ্ছে না কিন্তু consume bill হচ্ছে একদমই বিদ্যুৎ টা উৎপাদন করা একদমই তোমার pollution হচ্ছে একদম,

বিভিন্ন কিন্তু সেইগুলো uitimatley আটকানো যাচ্ছে না সরকারকে step নিতে হবে কাও নেবার লোক নেই না সেটাই তুমি আমি বললে নেবে টা কে? সেটাই, সরিষার মধ্যে ভুত বলে না সেই রকম ব্যাপার।

না না এটা একদমই ঠিক। একদম একদম একদমই ঠিক,

ধান চাষীই হয়নি তো বেশি, হ্যাঁ চাষ আবাদের তো একটি বিরাট পরিমান ক্ষতি হয়েছে এবার ওই পরিমান যদি চাষ আবাদ না হয় বিশাল বিশাল তোমার সেটা তো খাদ্য খাদ্যতেও সংকট দেখা দেবে না, হ্যাঁ এতে অবশই খাদ্য সংকট দেখা দেবে।

অনেকে dam এর ভরসা করছে কিন্তু dam এর জলটা আসবে কোথাথেকে? ঠিক এই চাষের জন্য ভূগর্ভস্থ যে জল তুলে নিচ্ছে সেটাও কিন্তু হম একটা বিশাল effect পড়বে weather এর জন্য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

হম হঠাৎ হঠাৎ করে ধসে মানুষ চাপা পরে যাচ্ছে হম অতো পরিমান ছিল না পরিমান দিনদিন বাড়ছে একদমই এরপর weather এর এমন কিছু changes দেখা যাবে যে তখন কি হবে সেটাই বলা মুশকিল। তখন দেখা যাবে যে গীষ্ম ছাড়া আর কোনো কালই থাকলো না ঠিকঠিক কেননা এর আগের বছর অস্ট্রোলিয়াত কি পরিমান গরম পড়েছিল অস্ট্রিলিয়ার মানুষ কোনোদিনও দেখেনি না,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 অবশ্যই বন্য animal রা কিন্তু এর জন্য দায়ী নই না কেননা তারা তাদের প্রয়োজনের বাইরে কিচ্ছু করে না না একটা বাঘ যতই হিংস্র হোক হম সে তার পেট ভরার মতো টুকুই খায়, অবশ্যই তার পেট যখন ভরে যাবে সে কিন্তু দেখবে শিকারও করবে না কিছুই করবে না না তো মানুষের লোভের শেষ নেই একদমই মানুষ তো আর এটা কে শেষ করতে চায় না আর যতো চায় ততো বেশি চায়,

একদমই একদমই, ঠিক আছে? হম হম বুঝতে পারছি অনেকদিন পর তোমার সঙ্গে কথা বলে বেশ ভালোই লাগলো আমারও খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে মাঝে মাঝে call করবে হ্যাঁ অবশ্যই। ঠিক আছে তাহলে রাখি? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে অবশ্যই ধন্যবাদ। Hello হ্যাঁ সুভাষ দাদা কেমন আছো?

সুভাষ দাদা আমি বলছি কি এইবার একটু ভাবছিলাম কি আমার আহ বাড়ির উপরে যে ছাদ আছে ওইটাতে একটু সবজি-ওবজি করবো, তা একটু বলতাছি কি রকম করতে হয়? কি রকম করে করলা খুব ভালো সবজি বার করতে পারি এটা একটু বলো তো আমাকে? হম দেখো আমি থাকি কৃষ্ণনগরে ঠিকআছে ওইখান কার মানে বলতে পারো মাটি টা কালো আছে হম একটু বলবা কি কিরকম আমি করতে পারি ঠিক একদম ভালো ভাবে হয়ে যাই আহ আর সবজি গুলো ভালো ভালো বার হয় তা হলে আমাকে market গিয়ে কিনতে হয় না। বাজারে গিয়ে না কিনলে আমি বাড়িতেই বার করতে পার ব্যাস,

তা হলে কি সবজি করতে পারি, একটু ভাবো তো ভালো করে?

হম হম হম ছাদে করবো ছাদে,

হম উম ঢেঁড়স হবে তো আপনি তো বললেন ঢেঁড়স হবে। হম হম হম আর গাজর হবে? গাজর? বুঝেছ তো ভালো আর টম্যাটো হবে? হম তো একটু বলো তো যে কি কি আনবো মানে দেখো দোকানে গিয়ে কিনলে কি হবে কি এ এবার আমাকে উল্টোপাল্টা জিনিস দেবে, উল্টোপাল্টা দাম নাব এর আপনার কি আছে? আপনি আমাকে ভালো করে বোঝাতে পারবেন কি কি নেব, কি কি নেব না তাহলে আমাকে মুরগি বানাতে পারবে না বলবে হ্যাঁ এর কাছে idea টা আছে হম হম একটা দশ টাকার জিনিস কে পঞ্চাশ টাকা যদি নিয়ে নেই আমি কিচ্ছু করিতে পারিব না আমি চুপ-চাপ নিয়ে নিয়ে আসে যাব। আর আবার পঞ্চাশ টাকা নিয়ে নেবে কিন্তু আপনি বললে এই ওইটা দিবি ওইটা দিবি না বুঝতে পেরেছ? হম

উহ আমার flat আছে আমার flat আছে তো।

দেখো আমি ভাবছিলাম কি যে ফলের যে ডাব্বা গুলো থাকে কাঠের আরে প্লাস্টিকের ওইটা দশটা নিয়ে নিই, কিন্তু আমার একটা tension আছে আমি ভাবনা-চিন্তা করছিলাম কি, যদি মাটি আমি বাসার ছাঁদের উপর তুলবো তাহলে যদি damp হয়ে যাই। তা আপনার বিচার এ কি আছে কি মাটি দেবো না কি অন্য কিছু দেবো বলতো মাটির weight ও হবে না ওজনটা কমবে আহ ভালোও হবে সবজি হবে বলো তো কি, কি দেবো তাহলে?

হম হম হম

হম উম বাহ্ ওটাতে কি তাহলে মেশাতে হবে আমাকে?

হম হম একটু আস্তে আস্তে বলো তা হলে আমি লিখে নেব ওইটা ঠিক আছে হম হম হ্যাঁ তাহলে যখন করবে তাহলে আপনাকে আমি phone করে করে disturb করবো? আমি নিজের ভেবে লিখে নেবো তা হলে কি আছে step by step এক এক করে করতে থাকবো এটা।

হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ছাঁদে, হম হম পরিষ্কার তো হয়ে যাবে। পরিষ্কার এটা ঠিক নই হম হম হম হম হম হম হম হম দেখো প্লাষ্টিক টা তো আমার কাছে অনেক আছে ব্যাপার টা কি আছে যখন শিয়ালদা থেকে ফিরি তো last train টা যদি ছেড়ে দেয় তাহলে আমি এখন থেকে প্লাস্টিক ঘুমানোর জন্য কিনে নিই, ওই দশ টাকা করে দেয় প্লাস্টিক গুলো যে টা ঘুমিয়ে বিছিয়ে ঘুমিয়ে যাই তো আবার ভোর বেলা train ধরে নিই বুঝতে পরেছো তো তা হলে প্লাষ্টিক গুলো আমার কাছে দশ-পনেরো টা আছে ওই টা চলবে তো? আহ হ্যাঁ টা হলে তো কাজে আসে যাবে না হলে আমি ভাবছিলাম কি যে করবো ওই প্লাস্টিক টা? কুড়ি-পঁচিশ টাকা করে নিয়েছে দশ টাকা করে কুড়ি-পঁচিশ টা এবার কি যে করতাম? আমি ভাবলাম নিয়ে যাই বিক্রি করে দিতাম কিন্তু ওইটা যদি কাজে আসে যাবে তা হলে আমার টাকা বাঁচলো, হম হম হম ওইটাই আছে না হলে আমি তো দু-তিন বার ঠিক করেছি কি ওই কি ওই প্লাষ্টিক তা কিনে দাদাভাই কে বলছি দাদাভাই আপনি যদি ভোর বেলা আসেন, আমি আপনার পঁচিশ টাকা করে কিনেছি আমি আবার আপনাকে দিয়ে দেব আপনি আমাকে দশ টাকা দিয়া দেবেন, পনেরো টাকা আপনি রাখেন কি করবো এতো রেখা কি করবো তার থাকে দশ টাকা তো আসুক, পনেরো টাকা তো বাঁচলো হম আর বলো প্লাষ্টিক টা বিছিয়ে নিলাম তারপরে?

হম হম হম হম হম আচ্ছা দু- টান দিতে হবে না, হম হম হম হম

হম উহ

হম হম হম ভালো করে বুঝতে পেরেছি দাদাভাই খুব ভালো বুঝেছি এবার কথা বলেন আমাকে যে আমি যে আমি যে এই সব করবো ঠিক আছে, মানে বীজ কোথায় কিনবো মানে দানা গুলো যেটা থাকে হবে?

অনেকবার খারাপ ও হয়ে যায় তাহলে কোনটা ওরা বলে কি আপনি hybrid নিয়ে যান পাক্কা হবে ভালো ভালো ফল হবে ভালো ভালো সবজি হবে, আর arganic বীজটা আমি বলি টা হলে বলে না না এটা আমি risk নেব না, হবে হবে, না হবে হবে না এই ব্যাপার টা কি আছে বলুন তো?

হম উহ আচ্ছা একটা কথা বলো আমাকে? যে তুমি যে কাজ করেছো আমার আগে ওই টা কি পাঠিয়ে দিয়েছো দাদাভাই কে? না না এক্ষুনি পাঠাও এক্ষুনি না হলে আহ ও কিছু করতে পারবে না তো ওটা wait করছে। আচ্ছা আচ্ছা একটু তাড়াতাড়ি দেখো যদি পাঠাতে পারো তাহলে পাঠিয়ে দাও দাদাভাই wait করছে আমাকে জিজ্ঞেস করছে কি ওই পাঠানো হয় নি?

হম হম হম আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি হম তাহলে ওইটাই আপনি যে বলছেন কি hybrid টা ভালো হবে তাড়াতাড়ি হবে তাই জন্য ঠিক তো?

হ্যাঁ, এটাও ঠিকই বলছেন আপনি একদম ঠিক বলছেন।

আর বলো তা হলে আপনি বলছেন কি যদি আমি ভালোভাবে করতে চাই তা হলে এটা আছে ঠিক তো? হম ঠিকআছে, বুঝতে পেরেছি ও রকমই কিছু করবো যে শান্তি ভাবে কাজ হতে পারে আর ভালো করে একটু মানে হয়।

দাদাভাই তা হলে একটা কথা বলছি আহ আমি যখন নেবো আমি hybrid না organic নেবো organic পরে আপনাকে কথা বলে আমি ওইরকমই কাজ করবো আগে আমাকে যেতে দিন গিয়ে আমাকে নিতে দিন তা হলে কি বলছেন?

হ্যাঁ, ওটাই আছে ঠিকআছে তা হলে দাদাভাই আমি market এ গিয়ে আমি ঢেঁড়স এর শাকের আর সব কিছুর যা যা আছে সব কিছু নিয়ে আপনাকে call করছি ঠিক আছে দাদাভাই okey এটা করার option টা আপনাদেরকে এখন দেখাবো এটা করবার জন্য আপনি প্রথমেই যাবেন যে view view থেকে macros macros থেকে back of macros আমরা প্রথমে বাংলা লিখতে যাচ্ছি ঠিক আছে তাহলে just আপনি

আহ যে বাংলা একটা front page আমরা সামনে আস্তে হবে তো সে তুলনায় কোথাও আপনাকে কোনো খোঁজ করে নিয়ে আসবে আমার এটাতে সামনে আসে চলুন আপনাদের জন্য খোঁজ করে নিয়ে আসি একদম শেষে so কোথায় গেল আচ্ছা কিভাবে বুজলাম অথবা আপনাদের মনে হলে শুধু লিখে দিবেন sutonnyn ঠিক আছে সুতরাং mj দিলাম আমি এখান থেকে সুতরাং select করার পর এখন থেকে just দিলাম সে তারপর এসে views views থেকে macros এখন আমি english এ একটা cover page করবো তাহলে আবার views views থেকে macros আসার পর এখান থেকে keyboard এ shortcut দিব আমরা তার পর crontrol চেপে ধরে two দিলাম এর পরে one দিলাম close এখন আমরা যাচ্ছি চল্লিশটা তারের দেখেন এখানে একটা cassette চলে আসছে তাইনা এখন english এর জন্য তো amount দিয়ে english লিখবো than views এর পরে সব এখন দেখেন আপনি এখন যদি আপনি এভাবে করার পর আপনি দেখতে যান ঠিক আছে home এ আসি এখন আমরা এখন আমি english লেখবো এখন আমি english এ হবে ঠিক আছে a and এখন বাংলায় লিখব control চিপে ধরে one দিলাম এইযে

তাহলে এটা english লিখতে হবে তালে control two দিলাম এখন ctr আচ্ছা এই যে দেখেন যাচ্ছে ctrl এটিকে গেছে এখন ও আসে নাই তাহলে আপনি just কি করবেন control alter v যদি যে কোনো problem এ পড়েন থাকে just stop করার জন্য এখন লিখলাম ctrl plus তারপরে কি দেব control alter তাহলে art তারপরে plus

তো আমি এই আমি এখন double click করলাম তাই না এখন আমি চাছি যে আপনার হয় তো কিছুই শিখাবো ঠিক এটাতে আপনি ছাড়া কেও ঢুকতে পারবে না তার মানে password আছে আপনার mobile এ password যেভাবে দেয় এই যে password দেওয়া একবারেই সহজ আপনি just f twelvekeyboard এর উপরে দেখেন লেখা আছে f twelve option আছে f twelve এ click করার পর এখান থেকে tools option টা আছে দেখছেন এই tools option থেকে আপনি just general option এ click করবেন general থেকে আপনি যত বার